বাইক -এ করে একটা বাইক দাঁড়িয়ে আছে রাস্তাটা খুব পরিষ্কার লাল রঙের দেখাচ্ছে আকাশটা সাদা দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে।

সবুজ সবুজ গাছ। ভালো লাগে দেখ--

অটো অটো দেখা যায় অটো কলকাতায় দেখা যায় অটোও খুব ভালো অটো স্ট্যান্ড -এর এখানে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। অটো -টা খুব ভাল লাগছে অটো -এ চড়ে আমরা অনেক দূর যাই আর কলকাতায় বেশি অটো -ই দেখা যায়। অটো ছাড়া কোনো--

উ-ম পোস্ট অফিস হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে। পোস্ট অফিস -এ আগে এ.টি.এম. ছিল না এখন এ.টি.এম. -টা করে খুব সুবিধা করে দিয়েছে। মানুষ অনেক সুযোগ সুবিধা অনেক কিছুর জন্যে ।

আমার লঞ্চ খুব ভালো লাগে লঞ্চ -এর মতো জিনিস হয় না।